এবং অনেকগুলো ডেক্স রাখা হয়েছে এবং অনেকগুলো ব্যাগ এবং একটি এ_সি একটি ফটো দুটো লাইট রাখানো হয়েছে।

ছবিটিতে একটি সাদা রংয়ের বিল্ডিংয়ের সামনে বেশ কয়েকজন মানুষকে--

এই ছবিতে দেখানো হয়েছে একটি রাস্তার দৃশ্য।

এই ছবিটিতে একটি খালিঘর দেখা যাচ্ছে।

ঘরের দেওয়ালে হালকা রং ঘরের ছাদের উপর টাইলস লাগানো আছে।

যেখানে অনেকগুলো বিমান পার্ক করা হয়েছে।

দেখা যাচ্ছে জিম জিমটি রঙ্গিন বেলুন দিয়ে সাজানো হয়েছে।

এই ছবিটিতে একটি প্রকৃত দিশ্যের ছবি তোলা ধরা হয়েছে।

যেখানে পচুর বই সাজানো রয়েছে।

ছবিটিতে একটি খোলা মাঠ দেখা যাচ্ছে যার এক পাশে কিছু গাছপালা এবং অন্য পাশে--

পুমা ব্র্যান্ডের জুতো দেখা যাচ্ছে।

এবং এর দেওয়ালে ক বেশ কয়েকটি কাপড় লাগানো আছে লাল এবং নীল কাপড় লাগানো আছে।

এটি একটি সৌন্দর্য বাগান যেখানে বিভিন্ন দরনের গাছপালা এবং--

এই ছবিটি একটি মন্দিরের ছবি তবে--

দেখা যাচ্ছে এ্যাঁ দেখা যাচ্ছে ছবিটি দেখে--

নির্দেশন করে এটি একটি সুন্দর্যর দৃশ্য ছবি যেখানে ফুল গাছ সা সজিয়ে রাখা আছে।

খেলা মাঠে মাঠ এবং নেটি নেট এর বেড়া দেওয়া আছে।

লেখা রয়েছে যা একটি জুতো ব্রান্ড এর থেকে বুঝা যায় এটি একটি বাটার জুতোর দোকান।

দেখা যাচ্ছে এখানে একটি সবুজ মাঠ।

এই ছবিটিতে একটি মুদিখানা দোকান দেখানো হয়েছে দোকানটিতে--